অ্যা কিছু লোক দেখা যাইতাসে অনেকজন লোক দেখা যাইতাসে এইখানে।

এইখানে দেখা যাইতাসে একটা দূর্গা ম দূর্গা পূজার ফ্যান্ডেল দেখা যাইতা --

তারপরে ইখানে ইস্কুলের একটা সাইন বোর্ড দেখা যাচ্ছে।

নাই বাউন্ডারি সোসাইটির গাস গাসরাগুলা দেখা যাচ্ছে।

একজন লোক আ উম ধুতি পরা অবস্থায় দেখা যাইতাসে।

এটা একটা কাপড়ের দোকান এখানে এ বিভিন্ন ধরনের কাপড় দেখা যাইতেআসে।

একটা রাস্তা দেখা যাইতাসে এখানে একটা অ্যা-রুম দেখা যাইতাসে।

এটা একটা হাইওয়ে রোড -এর মনো মতন বুঝা যাইতাসে।

এখানে কিসু সবজি আসে সবজির ভিতরে কাঁচা লঙ্কা দেখা যাইতাসে।

এ এইখানে একটা গর দেখা যাইতাসে ঘরের উপরে গে খুবই সুন্দরবাবে বে গরের ভিতরে সুন্দরবাবে তিন এ পাঁচটা ছয়টা মূর্তি বসে বসানো আসে।

এইটা একটা এই নেটওয়ার্ক -এর টাওয়ার -এর মনো মনো হইতাসে।

এবং অ্যা অনেকগুলা তার জু সাই জু সাইডে ঝুলানো সাইডে একটা ঘরের ম ঘর মনে হইতাসে।

বিল্ডিংটা -টা দোতলা ফাউন্ডেশন ।

এটা একটা জলাশয়ে বুঝা যাইতাছে।

এইখানে ঘরটাকে লাইটিং কইব়্যা খুব সুন্দরভাবে রাইখ রাইখছেন।

এবং বিতরে একটা লোগো দেখা যাইতেয়াসে।

গরটা এই সিনারিটা -টা খুবই সুন্দর লাইগতাছে।

ইলেকট্রিক -এর অ্যাঁ অনেক সারসংজম দেখা যাইতাসে এইখানে।

দোকানটা খুবই সুন্দর দেখা যাইতে আসে ইলেকট্রিকের সাজ সঞ্জামের পরিপূর্ণভাবে।

এখানে কয়েকজ চার-পাঁচজন বাচ্চা দেখা যাইতাসে।

এইখানে একটা ইলেকট্রিকের পোস্ট দেখা যাইতাসে।